যে উদ্ভিদ গুলি ভিন্ন প্রজাতির এবং আকাশে সূর্য অস্ত যাওয়ার ছবিও দেখতে পাওয়া যাচ্ছে।

এবং পদ্মটির কোনা ধরে কিছু উদ্ভিদ দেখতে পাওয়া যাচ্ছে । উদ্ভিদগুলির পাতার রং সবুজ।

এবং দ্রব্য গুলি পরস্পর ভাবে খুব সুন্দর রকম ভাবে সজ্জিত আছে।

যে ফলটি লাল এবং সাদা রঙের ফলটির নাম লিচু যা খুবই সুন্দর লাগছে।

এই ছবিটিতে স্টিল এর কতগুলি জিনিসপত্র দেখতে পাওয়া যাচ্ছে যেগুলি সোজা ভাবে সুসজ্জিত ভাবে।

এই ছবিটিতে মাটির ওপর একটি যন্ত্রাংশ দেখতে পাওয়া যাচ্ছে।